তার সঙ্গে একটা বোতলও আছে।

অনেকগুলো ইলেকট্রিকের তার দেখা যাচ্ছে।

একটা ল্যামনেশনেরও মেশিন আছে।

ডেকোরেশন করা আছে লাইট দিয়ে।

দুইটা অটো দেখা যাচ্ছে একটা ম্যাক্স গাড়ি দেখা যাচ্ছে।

অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে।

দূরে অনেকগুলো গাড়িও দেখা যাচ্ছে।

এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিটিতে দুটো বৈদ্যুতিক রিক্সা একটি ছাউনি বা--

ওপরের দিকে আধুনিক মোটরস লেখা আছে।

এবং কেউ কেউ একটি বই পড়ছে যা সম্ভবত প্রার্থনা করছে বলে।

সোফা আছে সোফার উপরে হলুদ কালারের দুইটা বালিশ আছে।

পরিবেশে একটি হস্তশিল্পের কাজে নিযুক্ত।

টেবিলের উপর অনেকগুলো জিনিসও দেখা যাচ্ছে তার মধ্যে একটা--

লোকও দাঁড়িয়ে আছে বসে আছে এখানে প্রচুর মানুষ এসেছে।

পিছনের দিকে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে।

এবং সাদা কালারের শার্ট ।

পেছনের দিকে একটা ট্রাকও দাঁড়ায়ে আছে।

বাম সাইডে কয়েকটা পোস্টার আছে যার মধ্যে শরীরের বিভিন্ন অংশ দেখানো আছে।

এখানে একজন মানুষ বসে আছে।